একটি ফাঁকা মাঠে ম্যানুয়াল স্পোর্টস হচ্ছে এবং ওই সাইড এ অনেক জন দাঁড়িয়ে আ--

এটি একটি বড়ো গ্রাউন্ড এবং পেছন দিকে--

একটি মাঠে অনেকগুলি ছেলে খেলা করছে। তার মধ্যে একটি ছেলে ইয়েলো কালার -এর শার্ট পড়ে আছে পিছনে অনেকগুলি গাছ আছে এবং পিছনে দুই তিনটা বাড়ি তৈরি হচ্ছে ।

এবং অনেক দূরে একজন লোককে দেখা যাচ্ছে এবং গা-- আকাশটি রংটা একটু পার্পেল কালার ।

এটি একটি বাইক শোরুম । টোটাল এখানে বা দশ বারো পিস গাড়ি রাখা আছে। বিক্রি করার জন্য।

এটি একটি বাইক -এর অল পার্টস -এর শোরুম । যেখানে বাইক -এ নানা ধরনের পার্টস পাওয়া যায় হেলমেট জাতীয় হ্যান্ড গ্লাভস সবকিছু এবং এটি অনেক একটি বড়ো হল ঘর সাজই এর --

এবং গো-গোটা হল রুমটা সাদা রং করা আছে। লাইট আছে চারপাঁচটি এবং একটি বাইক আছে।

একটি ফাঁকা মাঠে অ্যাঁ কিছু নোংরা পত্র পড়ে আছে মাঠে দু তিনজন খেলা করছে এবং অনেক দূরে অনেক বাড়িঘর দেখা যাচ্ছে ।

এটি একটি কেক ও স্নাক্স এর দোকান যেটির নাম হচ্ছে কানা কেক এন্ড স্ন্যাকস এবং এটির সামনে লাল ও হোয়াইট কালারের বেলুন দিয়ে সাজানো আছে।

এটি একটি ডাম্প যেটির অনেক দূরে অনেক পাহাড় দেখা যাচ্ছে এবং কুয়াশায় ভর্ত এবং বাঁ সাইডে একটি রাস্তা করা আছে | যেটি লাল মাটির তৈরি।

আকাশটি মেঘলা করে আছে এবং সাইডে একটি রাস্তা আছে।

এটি একটি ড্যাম্প । যেটা দিয়ে খুব জোরে জল আড়পার হচ্ছে এবং উপর থেকে তিন চারজন ডাম্পের জল দেখাশোনা করছে।

এটি একটি লজ যেটার নাম হচ্ছে বিজই গার্ডেনস ।

এখানে অনেক ভির আছে। সাইডে অনেকগুলি গাড়ি দাঁড়িয়ে আছে এবং অনেক লোকেরা যাতায়াত --

যাতে ভবিষ্যতে বর্ষা কালে বৃষ্টি না পড়ে এবং মাঝখানে একটি ছেলে বসে রয়েছে এবং ছোট ছোট শ্যাওলা গাছ পি --